রোজ সকাল বেলায় ফল খাওয়া উচিত।

একশো দেড়শো সাড়ে তিনশো সি.সি -এর গাড়ি হয়।

পুজো করার সময় ঠাকুরের গলাতেও মালা পরানো হয় ।

ছৌ শিল্পীরা পুরুলিয়ার গর্ব।